এখন আমি শেষের দুই সাধারণ এরর্স এ আছি যা আমি অন্তর্ভুক্ত করেছি
এবং আমরা কঠিনটি দিয়ে শুরু করবো
এটি পীএচপী হেডারশিরোলেখ এবং লোকেশনে যাওযার জন্য আমরা হেডার ফাংশন ব্যবহার করছি
এবং এখানে আমি কিছু এচটিএমএল কোড পেয়েছি
এটি হেডার ট্যাগ আমি welcome
লিখছি
এবং আমাদের গত ভ্যারিয়েবল হল গুগল ডট কম
যদি গত উপস্থিত রয়েছে যা বর্তমানে আছে আমরা পৃষ্ঠাকে u r ল গুগল ডট কম এ অনুপ্রেশিত করতে যাচ্ছি
এখন এটি একটি এরর দেবে
এবং এরর হল Oh
ইউএম আচ্ছা এই কারণে o b স্টার্ট
এটি সরিয়ে দেই
এটি এখানে থাকা উচিত ছিল না
এই কোড এরর ঠিক করার জন্য
দুঃখিত তাই আমরা পীএচপী হেডার এ যাবো এবং আমরা Welcome
ওউর এচটিএমএল কোড পেয়ে গেছি
তারপর একটি সতর্কবাণী ক্যানট মডিফাই হেডার ইনফরমেশন - হেডার্স অ্যালরেডি সেন্ট বাই এবং এই সব
আচ্ছা তাই আমাদের হেডার্স ইতিমধ্যে পাঠানো হয়ে গেছে
এটি রেখা সংখ্যা
1 2 3 তাই এটি যদি আপনাকে ফিডার ডট পিএচপি কলন 3 এর মত এরর দেয় তাহলে এরর রেখা সংখ্যা 3 এ হয়েছে
তাই এখানে এরর আছে রেখা 3 এ ঠিক আছে
এবং এই এরর রেখা 9 দ্বারা হয়েছে তাই যদি আপনি এখানে যান যা আমাদের হেডার ফাংশন
তাই এটি ঘটার কারণ এই যে আমরা ইতিমধ্যেই এইচটিএমএল কোড পাঠাচ্ছি
যদি আমি একে মন্তব্য করে সরাচ্ছি এবং রিফ্রেশ করতেই আমরা গুগল এ অনুপ্রেশিত হয়ে যাবো
কিন্তু কথা হল এই যে এখানে আমরা এই ওয়েলকাম হেডার চাই
এবং আপনি হেডার ফাংশনের আগে এইচটিএমএল রাখতে পারেন না এই ফাংশনের লোকেশন এবং অন্যান্য বৈশিষ্ট্যতে যাওয়ার জন্য
আপনার এমনি করা উচিত নয়
যেমনকি আপনি এক মিনিট আগে দেখেছিলেন ওব আন্ডারস্কোর স্টার্ট
এটি কি করে এটি আমাদের জন্য এই সমস্যা সমাধান করে
তাই আমি এখানে ফিডার এ আসতে পারি এবং এটি কাজ করছে যদিও এখানে এখনও হেডারের আগে এইচটিএমএল কোড ইকো হয়েছে
তাই এটি ছাড়া আমরা একটি এরর পাই এবং হেডারের সাথে এটি ঠিক কাজ করে ঠিক আছে
প্রাথমিক নিয়ম সত্ত্বেও এখানে হেডারের আগে এইচটিএমএল আউটপুট হতে পারে না
এটি এতক্ষণে অনেকটা বুঝে যাওয়া উচিত
এখন শেষেরটি অত্যন্ত সহজ
আমাকে এটি বোঝানোর ও দরকার নেই কিন্তু তবুও
এটি আইডনটেক্সিস্ট ডট পিএচপি নামক একটি ফাইল অন্তর্ভুক্ত করে যা উপস্থিত নেই
চলুন একবার দেখি
উম এটি কোথায়
মিসিং ডট পিএচপি
ওহ না এটি নয়
ওপেন ডট পিএচপি
তাই আইডনটেক্সিস্ট ডট পিএচপি সহ স্ট্রিম খুলতে ব্যর্থ হলাম এই নামের এমন কোনো ফাইল বা ডিরেক্টরি এখানে নেই
ফাইলের নাম ও ডিরেক্টরি রেখা 3 এ আছে
চলুন রেখা 3 এ আসি
এবং এই ফাইলে উল্লেখযোগ্য কোডের এটি একমাত্র রেখা
এখানে আমাদের কাছে আরেকটি সতর্কতা আছে সমাবেশনের জন্য আইডনটেক্সিস্ট ডট পিএচপি খুলতে অসমর্থ এবং এইসব
তাই আমরা দুটি এরর পেয়েছি
এটি খুব খারাপ লাগে যখন আপনার কাছে একটি পৃষ্ঠা আছে যেখানে ইনক্লুড a হেডার ফাইল আছে
তখন এটি খুব ভালো দেখায় না
সম্ভবত আপনি আগে কোনো ওয়েবসাইটে গেছেন এবং আপনি এটি উপরে দেখেছেন
আকর্ষণীয় করা জরুরী
তাই সামনে একটি চিহ্ন রাখতে পারেন এবং রিফ্রেশ করুন
এটি আর এরর দেখাবে না
কিন্তু এই তথ্য থেকে মাফ সম্ভব নয় যে ফাইল উপস্থিত নেই
তাই ফাইলের বিষয়বস্তু যা উপস্থিত নেই তা সম্মিলিত করা হবে না
কিন্তু হ্যাঁ উচিতভাবে এটি দেখি এটি সত্যিই অনেক স্বব্যাখ্যাত
আমি এখনই ভাবলাম যে আমাকে এটি বোঝানো উচিত
আমরা এরর্স এর ছোট সম্ভার পেয়েছি যার আপনি সম্মুখীন হতে পারেন যখন পিএচপি তে প্রোগ্রামিং করেন
যদি আপনি ওখানে আরো কিছু এরর পান তাহলে আমাকে জানান এবং আমি সাহায্য করতে খুশি হব
জানার জন্য আবেদন করুন
দেখার জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি